ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 259 এ ব্লেন্ডার ইন্টারফেসের মৌলিক বিবরণ সম্পর্কে
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি
এই টিউটোরিয়ালটি দেখার পর আমরা ব্লেন্ডার ইন্টারফেসের বিভিন্ন উইন্ডোস সম্পর্কে শিখব
প্রতিটি উইন্ডোতে বিভিন্নি প্যারামিটার সম্পর্কে শিখব 3ডি ভিউতে বস্তু নির্বাচন করাও শিখব
এক্স Y এবং Z এর দিকে একটি বস্তু কিভাবে স্থানান্তরিত করি
আমি ধরি যে ব্লেন্ডার দিয়ে শুরু করা সম্পর্কে আপনি জানেন
না জানলে ব্লেন্ডারের উপর আমাদের আগের টিউটোরিয়ালটি দেখুন
এটি 3ডি প্যানেল
ডিফল্টরূপে এখানে 3ডি ভিউতে তিনটি অবজেক্ট উপস্থিত
কিউব ল্যাম্প এবং ক্যামেরা
ডিফল্টরূপে কিউব ইতিমধ্যে নির্বাচিত রয়েছে
ল্যাম্প নির্বাচন করতে ডান ক্লিক করুন
ক্যামেরা নির্বাচন করতে ডান ক্লিক করুন
3ডি ভিউতে কোনো অবজেক্ট নির্বাচন করতে আপনাকে ঐ অবজেক্ট এর উপর ডান ক্লিক করতে হবে
কিউব নির্বাচন করতে ডান ক্লিক করুন
এই তিনটি রঙের অ্যারো কিউবের কেন্দ্রে মিলিত হচ্ছে এটি 3ডি ট্রান্সফর্ম ম্যানিপ্যুলেটরকে প্রতিনিধিত্ব করে
এই ম্যানিপ্যুলেটর একটি নির্দিষ্ট অক্ষে অবজেক্ট এর স্থানান্তর করতে সাহায্য করে
লাল রঙ X অক্ষকে বোঝায়
সবুজ রঙ Y অক্ষকে বোঝায়
এবং নীল রঙ Z অক্ষকে বোঝায়
বাম ক্লিক করুন এবং সবুজ হাতল ধরে রাখুন এবং মাউস বাম থেকে ডানে ঘোরান
কীবোর্ড শর্টকাটের জন্য G এবং Y টিপুন
আমরা দেখি যে অবজেক্টটি শুধু Y অক্ষের দিকেই ঘোরে
একইভাবে Z অক্ষের সাথে অবজেক্টটি ঘোরাতে নীল হাতল ব্যবহার করব
কীবোর্ড শর্টকাটের জন্য G এবং Z টিপুন
এখন X অক্ষের সাথে অবজেক্টটি ঘোরানোর চেষ্টা করুন
কীবোর্ড শর্টকাটের জন্য G এবং X টিপুন

লাল বাক্স দ্বারা ঘিরিত জায়গাটি হল 3ডি ভিউ
3ডি ভিউয়ের নীচে বাঁদিকের কোণায় যান
ভিউ তে বাম ক্লিক করুন
এখানে 3ডি ভিউয়ের জন্য বিভিন্ন ভিউ বিকল্পের একটি তালিকা রয়েছে
টপ এ বাম ক্লিক করুন
কীবোর্ড শর্টকাটের জন্য নামপ্যাড 7 টিপুন
3ডি ভিউ ইউসার প্রস্পেকটিভ থেকে টপ ভিউতে বদলায়
আমরা অবজেক্ট টপ ভিউ থেকে দেখতে পারি
সিলেক্ট এ বাম ক্লিক করুন
এখানে 3ডি ভিউতে সকল অবজেক্ট এর জন্য বিভিন্ন নির্বাচন বিকল্পের একটি তালিকা রয়েছে
অবজেক্ট এ বাম ক্লিক করুন
এখানে সক্রিয় বস্তুর জন্য বিভিন্ন সম্পাদনা বিকল্পের একটি তালিকা রয়েছে
3ডি ভিউ এর বামদিকে অবজেক্ট টুল প্যানেল আছে
এই প্যানেলে 3ডি ভিউতে সক্রিয় অবজেক্ট সংশোধিত করতে উপযোগিত বিভিন্ন টুলস এর সূচী রয়েছে
টুলস বিভিন্ন শ্রেণীতে রয়েছে
ট্রান্সফর্ম অবজেক্ট শেডিং কিফ্রেমস মোশন পাথস রিপিট গ্রিসে পেন্সিল
উদাহরণস্বরূপ 3ডি ভিউতে ল্যাম্প স্থানান্তরিত করুন
ল্যাম্প নির্বাচন করতে ডান ক্লিক করুন
অবজেক্ট টুল প্যানেলে যান
আপনি এই প্যানেলে লাম্পের জন্য বিকল্প দেখতে পারেন
ট্রান্সলেট এ বাম ক্লিক করুন এবং মাউস ঘোরান
ল্যাম্প মাউসের গতিবিধির দিকে ঘোরে
স্ক্রিন এ ডান ক্লিক করে অথবা কীবোর্ডে Esc টিপে ট্রান্সলেট বাতিল করুন
3ডি ভিউয়ের ডানদিকে একটি অন্য প্যানেল ডিফল্টভাবে লুকিয়ে রয়েছে
লুকানো প্যানেল খুলতে 3ডি ভিউয়ের উপরে ডান কোণায় প্লাস সাইন এ বাম ক্লিক করুন
কীবোর্ড শর্টকাটের জন্য N টিপুন
এই অতিরিক্ত অবজেক্ট ট্রান্সফর্ম প্যানেল প্রোপার্টিস উইন্ডোতে অবজেক্ট প্যানেলের অনুরূপ
আমরা অবজেক্ট প্যানেল পরবর্তী টিউটোরিয়ালে শিখব
এখনকার জন্য অতিরিক্ত প্যানেল লুকাই এবং ডিফল্ট 3ডি ভিউতে ফিরে যাই
মাউস কার্সার অতিরিক্ত অবজেক্ট ট্রান্সফর্ম প্যানেলের বাম প্রান্তে নিয়ে যান
একটি ডাবল মাথার অ্যারো প্রদর্শিত হয়
বাম ক্লিক করে মাউস ডান দিকে সরান
অতিরিক্ত অবজেক্ট ট্রান্সফর্ম প্যানেল আবার লুকিয়ে গেছে
এই প্যানেল লুকোতে বা সামনে আনতে কীবোর্ড শর্টকাট N ও ব্যবহার করতে পারেন
3ডি ভিউ সম্পর্কে অধিক জানতে টাইপস ওএফ উইন্ডোজ 3ডি ভিউ টিউটোরিয়ালটি দেখুন
লাল বাক্স দ্বারা ঘিরিত জায়গাটি হল ইনফো প্যানেল
এটি আমাদের ব্লেন্ডার ইন্টারফেসে সবচেয়ে উপরের প্যানেল
ইনফো প্যানেলে মুখ্য মেনু রয়েছে
ফাইল এ বাম ক্লিক করুন
এই মেনুতে ফাইল বিকল্প রয়েছে যেমন নতুন ফাইল বানানো উপস্থিত ফাইল খোলা ফাইল সংরক্ষণ করা ইউসার প্রেফেরেন্সেস ফাইল ইম্পোর্ট অথবা এক্সপোর্ট করা ইত্যাদি
এড এ বাম ক্লিক করুন
এটি অবজেক্ট রিপোসিটোরি
এই মেনু ব্যবহার করে 3ডি ভিউতে নতুন অবজেক্ট যোগ করতে পারি
কীবোর্ড শর্টকাটের জন্য Shift এবং A টিপুন
এখন 3ডি ভিউতে প্লেন যোগ করি
3ডি কার্সার ঘোরাতে পর্দায় যেকোনো জায়গায় বাম ক্লিক করুন
আমি এই স্থান নির্বাচন করছি
এড মেনু আনতে Shift এবং A টিপুন
মেশ
প্লেন এ বাম ক্লিক করুন
3ডি কার্সারের স্থানে একটি নতুন প্লেন 3ডি ভিউতে জুড়ে গেছে
3ডি কার্সার সম্পর্কে জানতে নেভিগেশন 3ডি কার্সর এই টিউটোরিয়ালটি দেখুন
একইভাবে আপনি 3ডি ভিউতে আরো কিছু অবজেক্ট যোগ করার চেষ্টা করতে পারেন
ইনফো প্যানেলে ফিরে যাই
রেন্ডার মেনু খুলতে রেন্ডার এ বাম ক্লিক করুন
বিভিন্ন রেন্ডার বিকল্প আছে যেমন রেন্ডার ইমেজ রেন্ডার অ্যানিমেশন শো ওর হাইড রেন্ডার ভিউ ইত্যাদি
রেন্ডার সেটিংস পরবর্তী টিউটোরিয়ালে বিষদভাবে শিখব
ইনফো প্যানেল সম্পর্কে অধিক জানতে টাইপ ওএফ উইন্ডোজ ফাইল ব্রাউসের এন্ড ইনফো পানেল টিউটোরিয়ালটি দেখুন
লাল বাক্সের নীচের জায়গাটি হল আউটলাইনার প্যানেল
এটি ব্লেন্ডার ইন্টারফেসের উপরের ডান দিকের কোণায় উপস্থিত
আউটলাইনার 3ডি ভিউতে উপস্থিত সকল অবজেক্ট এর একটি তালিকা দেয়
আউটলাইনার সম্পর্কে অধিক জানতে টাইপ ওএফ উইন্ডোজ আউটলাইনের এই টিউটোরিয়ালটি দেখুন
লাল বাক্সের ভিতরের জায়গাটি হল প্রোপারটিস উইন্ডো
এই উইন্ডোতে অনেক টুলস এবং সেটিংসের সাথে বিস্তৃত রেঞ্জের প্যানেল রয়েছে
আমরা ব্লেন্ডারে কাজ করার সময় এই প্যানেল অনেকবার ব্যবহার করব
প্রোপারটিস উইন্ডো ব্লেন্ডার ইন্টারফেসের নীচে ডানদিকের কোণায় আউটলাইনার উইন্ডোর নীচে উপস্থিত
প্রোপারটিস উইন্ডো সম্পর্কে অধিক জানতে টাইপস ওএফ উইন্ডোজ প্রপার্টিস পার্ট 1 এন্ড 2 এই টিউটোরিয়ালটি দেখুন
এটি হল টাইমলাইন
এটি 3ডি ভিউয়ের নীচে উপস্থিত
এখানে অ্যানিমেশনের জন্য ফ্রেম রেঞ্জ দেখতে পারি
এই সবুজ উল্লম্ব রেখাটি বর্তমান ফ্রেম বলে যার উপর আপনি কাজ করছেন
আপনি এটি ফ্রেম রেঞ্জের সাথে স্থানান্তরিত করতে পারেন
বাম ক্লিক করে সবুজ রেখা ধরে রাখুন
এখন আপনার মাউস ঘোরান
ফ্রেম নিশ্চিতের জন্য বাম ক্লিক ছেড়ে দিন
স্টার্ট 1 আমাদের অ্যানিমেশন রেঞ্জের শুরুর ফ্রেম প্রতিনিধিত্ব করে
এন্ড 250 আমাদের অ্যানিমেশন রেঞ্জের শেষের ফ্রেম প্রতিনিধিত্ব করে
এটি আমাদের অ্যানিমেশনের জন্য প্লেব্যাক বিকল্প
টাইমলাইন সম্পর্কে অধিক জানতে টাইপস ওএফ উইন্ডোজ টাইমলাইন এই টিউটোরিয়ালটি দেখুন
এটি ব্লেন্ডার ইন্টারফেসের একটি সংক্ষিপ্ত বিবরণ
এইসব উইন্ডো ছাড়া যা ব্লেন্ডার কর্মপরিসরে ডিফল্টরূপে উপস্থিত এখানে অন্য উইন্ডোসও আছে যাকে যেকোনো জায়গায় মেনু থেকে নির্বাচন করা যায়
এই সকল উইন্ডোসের বিস্তারিত বিবরণ পরবর্তী টিউটোরিয়ালে দেওয়া হয়েছে
এখন 3ডি ভিউতে প্রতিটি অবজেক্ট নির্বাচন করার চেষ্টা করুন 3ডি ট্রান্সফর্ম ম্যানিপ্যুলেটর ব্যবহার করে কিউবকে এক্স Y এবং Z এর দিকে ঘোরান
এখন ভিউ ট্যাব খুলুন এবং অবজেক্ট টুল প্যানেলে ট্রান্সলেট ব্যবহার করে 3ডি ভিউতে ক্যামেরা ঘোরান
এই প্রকল্পটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
বিদায় নিচ্ছি